সত্যি কথা বলতে এই সব ডিপার্টমেন্ট -গুলোকে আমাদের একটাই রিকোয়েস্ট --

জল হলো আমাদের জীবন জল জলাশয় সব সময় চারিদিকে পরিষ্কার রাখা উচিত গঙ্গা যেমন আজ ভীষণ পরিমাণে দূষিত হচ্ছে তার একমাত্র কারণ মানুষ ।

এই গঙ্গার জল এখন ফিল্টার হয়ে বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছে কিন্তু সেই একই নোংরা জলই যাচ্ছে যতই ফিল্টার হোক।

কিন্তু শরীর স্বাস্থ্য চর্চা টা খুবই দরকার কোভিড এর সময় আমাদের প্রত্যেকেরই--

এই সমস্ত বড় বড় শপিং মল গুলো হওয়ার পর থেকে ছোট ছোট ফুটপাথ এর যেসব দোকান আছে এবং অনেক বয়স্ক দাদু দিদিরাও থাকে যারা কিনা কিছু সামান্য জিনিস বিক্রি ক--

এখন যদি বলা হয় যে বন্ধুর বাড়ির লোক ছাড়বে না দরকার ই নেই বাড়ির লোক কে বলার চুপচাপ ব্যাগ ওঠাও চুপচাপ ব্যাগ গোচাও দিয়ে চুপচাপ বেরিয়ে যাও । তারপর তো মজাই মজা তো এটাই হচ্ছে বন্ধুদের --